কাছটাই একটা বিটিছানা মাক্স ঠোটটাই পরে আছে একটা একটা ছেলা-আ পরীক্ষার পাটা ধরে আছে মোটরসাইকেল অনেকগুলি আছে একটা ব্যাগ আছে দেখতে পাছি।

টেম্পু দেখাছে। একটা লোক দোকানে দাড়ায় আছে। আর অনেক গুলো বিল্ডিং দেখাছে। কি বলবো--

তালগাছ আছে কারেন্ট খুঁটি আছে ইটের ভাটা আছে।

একটা বড়ো গেট উম ভাজা ভিজা দোকান | চুটকি ছোলা মটর সাইকেল অনেকগুলো লক আছে |

কাঁচা রাস্তা একটা তাল ডাল ফেলা আছে দুটো তির্পল ফেলা আছে ব্লু দুটো পোস্টোয়ার --।

হলুদ প্যান পরে আছে-এ।